আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ঘর এবং ঘরটির ভেতরে দেখতে পাচ্ছি একটি নীল কালার -এর বেড ।

এবং ঘরটির ওপরে লেখা আছে ফিমেল জেনারেল ওয়ার্ড এবং ঘরটির মধ্যে দেখতে পাচ্ছি দুটি জানলা রয়েছে।

এবং সেখানে দুটি বাচ্চা চুল কাটছে | আর দেখতে পাচ্ছি অনেক অনেকেই বসে রয়েছে | এবং একটি লোক লাল কালার -এর ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ।

আমরা এখানে দেখতে পাচ্ছি একটি রাস্তা এবং রাস্তা দুইপাশে বাস লরি দাঁড় করানো রয়েছে।

এবং ঠিক সামনে একটি লম্বা দোতলা বাড়ি দেখতে পাচ্ছি সেখানে লেখা রয়েছে বালুরঘাট।

এবং সেখানে অনেক বাস দাঁড় করানো রয়েছে আর সেখানে আমরা কোন মানুষজনকে দেখতে পাচ্ছি না আর --

আমরা এখানে দেখতে পাচ্ছি-ই একটি তাজমহল এবং তার ঠিক সামনের দিকে অনেক গাছ লাগানো রয়েছে এবং সেখানে দুজন চেয়ার -এর মধ্যে বসে রয়েছে আর একটা লোক একটা বাচ্চাও দাঁড়িয়ে রয়েছে।

আমরা এখানে একটি ফুটবল মাঠ দেখতে পাচ্ছি এবং আ- মাঠটির মধ্যে একটি লোক দাঁড়িয়ে রয়েছে এবং তার ঠিক পেছনে একটি স্টেজ রয়েছে এবং তার সাইড -এ অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে আর একটি ল্যাম্পপোস্ট ও আমরা দেখতে পাচ্ছি।

আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সাইকেলের দোকান রয়েছে এবং সেখানে বেশিরভাগই সাইকেল রয়েছে এবং দেখতে পাচ্ছি যে এখানে-